এটি একটি নদী নদীর থেকে এর-ও এপার থেকে ওপারে কিছু মানুষ যা--

এটা একটা নদীর নদী একটি নৌকা আছে দুজন বসে মাছ ধরতে যাচ্ছে একজন খালি গায়ে একজন জামা পরে বসে রয়েছে এবং--

এটি একটি মন্দির মন্দিরে সবাই পূজো দিতে যাচ্ছে এবং সামনে প্রদীপ জ্বলছে এবং সাইডে গাছপালা দেখা যাচ্ছে।

হাত জোড়ো করে যাচ্ছে নিচে কার্পেট বিছানো রয়েছে সাইটে অনেক জন দেখছে।